মানুষকে সেলফি তুলতে লক্ষ্য করা যাচ্ছে।

নিচে নীল ও লাল রঙের কয়টা ঝুড়ি লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

আলমারিতে অনেকগুলো শার্ট লক্ষ করা যাচ্ছে।

খয়েরি রঙ্গের একটা লোহার গেট লক্ক করা যাচ্ছে।

আমি এখানে একটা বড়ো নদী দেখতে পাচ্ছি।

নীল ও সাদা রঙ্গের কয়েকটা ব্যাগ লক্ষ্য করা যাচ্ছে।

ওপরে আকাশটি সাদা ও নীল রঙ্গের দেখা যাচ্ছে।

আমি এখানে একটা সাদা রঙ্গের ঘোড়া দেখতে পাচ্ছি।

আমি এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

ছোট বড়ো অনেকগুলো গাস দেখা যাচ্ছে।

আমি এখানে একটা বড় রুম দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা সেলুন দোকান দেখতে পাচ্ছি।

নীচে কয়েকটা কালো রংগের ঝুড়ি লক্ষ করা যাচ্ছে।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

আমি এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি। আমি এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

আ সাদা রঙ্গের প্লাস্টিক ঝুলানো লক্ষ করা যাচ্ছে।

ব্যালকনিতে কয়েকটা ফুলের টপ লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

দুইটা মেয়েকে কিরকেট খেলতে দেখা যাচ্ছে।

একটা গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে।

আমি এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি।